একটা মেলা-আ এটা এটা পুজোর মেলা। এর মধ এখানে অনেক দোকান বসেছে লোকজন এসছে।

আ-আ-র রাস্তার মধ্যে অনেক পাথর দিয়ে সুন্দর জায়গা করেছে। পার্ক -এর পাশে একটা ছোট বা বড় বাড়ি আছে বিভিন্ন ধরনের গাছপালা ল্যাম্প পোস্ট আছে।

টিন - এর এর ছাদ দেখা যাচ্ছে ।

আ-আ-র চারদিকে অনেক ব্যানার লাগানো আছে ।

দেখে মনে হচ্ছে একটা লাইব্রেরি আছে ।